শনিবার দিনকে বলেছিলো যে কালকে একটু ঘুরে এলেই হয় আবার নাকি কালকে বলেছে যে যে একটু ঘুরে এলেই হতো মানিকগুলোকে দেখে আসতাম এই ঘুরে এলে সত্যি মানে আমাদের সাথে চলে আসবে ও আর থাকবে না ওর গাড়িতে উঠে গেছে ওর মা হাত বাড়াচ্ছে ও আর যাবে না যখন ই হাত বাড়াচ্ছে তখন ই হাতটা ভালো করে ধরছে ও আর নামবে না ওর ঠাম্মা ডাকছে ওর ঠাম্মাকে টাটা দিয়ে চুপ করিয়ে দিচ্ছে ও কি দরকার এতো মাসে দু একবার ঠিকাছে প্রতি সপ্তাহে দুই একবারতো যদি যায় প্রথম পরপথম ওরকমই যেত প্রত্যেক রবিবার

এখনতো যাওয়া অনেক কমে গেছে এবারে ওদের আসাটা কমে যাবে আমাদের যেতে হবে

উনাদেরকে আসার কথা বললেই বলবে মানিকের পড়া আছে school আছে ছুটি হয়ে যাবে খালি এই কথা গুলা বলবে তও এখন একটায়

মেয়েরা বেশি বাপের বাড়ি আসে না মেয়ের মায়েরা মেয়ের বাড়ি বেশি যায় এটাই হয়ে আমি তো সেটাই দেখছি

না আ আমার বাড়িতে ওই ইয়ে দিলে চারবার পাঁচবার আর সে ও দিনে দু তিনবার দিনে দুবার ফোন করতে বলে তাও আমি রোজ করে দেই না দিনে দুবার ফোন করতে বলে তাও আমি রোজ করে দেই না যখন ই ফোন করবে তার যে তখন ই time হবে সেটা ও তো হয় না বেশিক্ষন কথা ও হয় না ওই জন্য দুবার করে বলে ওগুলি হবে না ভাই আহ হরিনামের সময় বলে আসবে বলছে বললো হরিনামের আগেরদিন ওর মেয়ের পরীক্ষা আছে আগের দিন পরীক্ষা আছে তারপরে আবার পরে কবে পরীক্ষা আছে

আসতেও পারে বলে যে একদিন আসবে

আগে বলতা

সকালে খেয়েছিস সকালে বাবা জিনিস কিনতে বেরিয়েছিল পরে তো এই সকাল বেলা ছিল সেটা কিন্তু তো তুই কি একদিন খেয়ে দুইদিন না খেয়ে থাকার plan এ আছিস নাকি আমি কোনোদিন খাইনি আজীবন কাল মাংস নিয়ে আমাকে খেতাম

আমি যে বারে বলাচ্ছিলাম তোদের এইখানে খাবো সেদিনকে হয়তো একটাই ডিম ছিল তালে কি করতি ওটা আধখানা করে খেতে সেটা যা আমার ঘরে থাকা আলাদা আর একদিনের জন্য আসা লাগবে না ও তো তোকে রোজ রোজ খাওয়াচ্ছিলো না কি বলেছিলি

কালকে এসে মাত্র আমি ঘরে ঢুকেছি তুই তো ফোন করা নিয়ে ঝামেলা শেষ করে দিলি করে কিচ্ছু বলিনি আহ তারপর ছোট দুটো কি তিনটে ও বললো পারবো না তুই তারপরে এইবারে যখন ঘরে ঢুকেছি খাবো এই রুটি এই কে রুটি কেন বলে ডিম মেরে দিয়েছি তো ভালো ওই ডিমটা ভাজাটা কে আধখানা করছে তার মানে তুমি জানো নি এই আধখানা ডিম খাই বলতে গোটা ডিমটা দিয়ে দিলো দিয়ে আলুর তরকারি দিল দিতে খাটে দিয়েছে দিয়ে ও খায় না ঠিক করে হেলান দিয়ে কাঁদছে প্রথমে গালি দিয়েছি দেখিস না আর অরে তোমার file আমাকে নিয়ে তোকে চিন্তা করতে হবে না তোর তোর চিন্তা কর হ্যাঁ ডিমটা নিয়ে থালা থেকে নিয়ে গরম করছি ও আবার ডিমটা গুড়িয়ে নিয়ে এটার দিকে আমি যখন কিনতে ফেলে দিল তোকে ডিম কে কিনতে বলেছে কিনতে ডিমের রান্না হয় না বাড়িতে মা এলে মা এসব এদিক সেদিক কি হয়েছে কি হয়েছে ও কিছু হয় না আহ বলছে খাওনি বলছে খাবো একটু পরে এরাম বলছে বলছে এর আমি আহ তখন বলছে তুই খা আমি থাক আ আমাকে নিয়ে ভাবতে হবে না এমন কি বিছানা করতে অরে তখন আমি মাত্র এত মাথাটা গরম হয়ে গেছে ভালো ছিল কোনো ঝামেলা যা যা হয়তো তাই কোনো ঝামেলা ছিল না খাবার জন্য শোবার জন্য কান্নাকাটি ভালো লাগে না বোঝা হয়ে থাকতে পারবি নিজ থিকা তোর মা এখানেতো বলছিলো যে আরে হ্যাঁ আমিতো জানি তুই আমি ভালো থাকবি এই থাকবি ওই থাকবি তুই তুইও তো চেয়ে দেখেছিস আমার দিকে ভালোই এবারে আমি আর খাইনি আহ আমার জেঠা ফোন করলেন আহ দুই একটা কথা বললুম কথা বলে ফোন টা রেখে দিয়েছিলুম ও এবার নিজে নামাচ্ছে আমি কি করেছি আমি তুই আমি বাহির থেকে এনেই দিছি বলে ওই সময় আমার বাড়ির বললো ও নিচে নেমে লাঠি এগুলা ওই দেখ ঘর থেকে বের করে দিব তুই সেটা পারিস আমি ভালো করে জানি তাহলে বেশি কথা বলিনি আহ বলতে বলছে তুই এনে ও কিছুক্ষন পরে কয় কি আহ এবারে আমি ইউটিউব এ গান চালিয়ে শুনছিলুম শুনতে শুনতে আহ ও বলছে তোর whats app টা আমি এবার কি কেন আহ উম তোকে কি একটা love পাঠিয়েছে দেখছিলাম তখন আমি একবার লুকিয়ে check করলুম কোথায় আহ আমি ওর phone এ phone টা দূর থেকে এবারে আমি আমি ইউটিউব এ গান টান শুনতে শুনতে এটা একটা ভুতের একটা চালু হয়ে যায় তুই এবার ওই আরো কান্না ওরে বাপরে বাপ আমি একটু ঘুমিয়ে পড়েছি চলছে মুখের চাপা দিয়া ঠিকাছে

ওটা বন্ধ করতে তো ওই যে ভয় এই খাটে শোয় না বললি জানলার দিকে শোয় রাত্রি বেলা যদি কেউ জানলা দিয়ে হাত বাড়ায় এবার জানালাতে একটা আলো পড়েছে কাচে জানলার কাচে কিসের এল পড়ছে কিসের এল পড়ছে আবার দেখো আবার রাতের দুটোর সময় bathroom এ যাবে আমি পারবো না কারো ঘরে কান পাতার সময়তো ঠিক সাহস নিয়ে বের হইতে হয় তারপরে আবার নিজেই নটার সময় যে আমাকে ফোন করেছিলি সেই message টা তোর কাছে কখন ঢুকেছে কালকে রাত নটা আমার কাছে message দেখলাম পোনে এগারোটায় রাতে তোমার কি ফোন টা বন্ধ ছিল অরে তুই যখন তোর ওই ভোটার number টায় ফোন করলি আমার আমার এখানে দেখাচ্ছিল line এ আছি কিন্তু তুই ফোন কেটে দিয়েছিলি ওহো হো হ্যাঁ আমার কাছে ও ওই ওই ফোন এ ঢুকেছে আমি তখন আমি তখন ঝামেলা করার খাতে বসে আছি আমি নিচেই বসে আছি তখন কি হলো এই তোমার number টা এখানে ঢুকছে কিভাবে message মনে হয় কতো দেরিতে ঢুকে সকাল থেকে ওরকম সেরকম net ও চলছিল না হম net এ বহুত problem হচ্ছে প্রচুর problem হচ্ছে net এ এতো problem হচ্ছে খালি customer care phone করলে খালি আমার server এ কাজ চলছে এই চলছে ওই চলছে মানে খালি হেনতেন খালি এয়ারটেল ভালো চলছে

আমি airtel এ করবো ভাই এয়ারটেল ভালো চলে

এয়ারটেল এ যেরকম দিয়েছি

মানে এয়ারটেল এ এতো দেখতে হবে ঠিক দুই একদিন আগেইতো মনে হয় দেখলাম এক ঠিকাছে রাখ